দুকানের ভিতরে অনেকগুলো লুক রয়েসে।

অনেকগুলো খাওয়ার জিনিস দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটি লকটানো রয়েসে মালা।

দুটি তার ঝুলানো রয়েসে এবং একটি পাশে তিন তাহার একটি রিস্কা লইয়া একটি লোক দাঁড়িয়ে রয়েসে এবং নিচে অনেকগুলো গাস রয়েসে।

এখানে একটি দুকান ভিতর দেখতে পাচ্ছি এবং অনেকগুলু জিনিসও দেখতে পাচ্ছি এবং অনেকগুলু ডিব্বা দেখতে পাচ্ছি হলুদ রগর রঙ্গের এবং লাল রঙ্গের।

দুইটা পিপা দেখতে পাচ্ছি তেলয়ের।

এখানে একটি পাহাড় দেহা যাচ্ছে।